এটি আমাদের এলাকার একটি স্টেজ । এই স্টেজ -এ বিভিন্ন রকমের অনুষ্ঠান হয়ে থাকে। এখানে একটি ডান্স কম্পিটিশ -নের আয়োজন করা হয়েছে। এখানে স্টুডেন্ট -রা ভারতীয় সংস্কৃতিক নৃত্য--

এটি আমাদের এলাকার একটি স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার শাখা। এই শাখাটি বেশ বড় এই শাখাটি রোড -এর পাশে অবস্থিত। এই শাখাটি--

খুবই সুন্দর পার্ক - এর মধ্যে অসংখ্য বাচ্চাদের খেলার জন্য রাইড রয়েছে । এখানে সুন্দর সুন্দর স্ট্যাচু দেখতে পাওয়া যায় । পার্ক - এর মধ্যে গাছগুলি খুব সুন্দর করে লাগানো এবং --

এখানে রাস্তা সম্প্রসারণের কাজ চলছে। এটি একটি শহরে এলাকার এইখানে রাস্তার দুই পাশে অসংখ্য বড় বড় বিল্ডিং রয়েছে । এখানে রাস্তা দিয়ে সব সময় গাড়ি যাতায়াত করে--

এটি আমাদের এলাকার একটি পেট্রোল পাম্প এই পেট্রোল পাম্প - টি বেশ বড় । এই পেট্রোল পাম্প চত্বর টির চারপাশে অসংখ্য বড় বড় বিল্ডিং রয়েছে । এখানে --

এটি আমাদের এলাকার একটি রাস্তা এই রাস্তাটি বেশ চওড়ায় এই রাস্তা টি পুরো সোজা এই রাস্তাটি সবসময় গাড়ি যাতায়াত করে । এটি একটি গ্রাম্য এলাকার রাস্তার পাশে অসংখ্য ছোট ছোট --